অনেকগুলা চেয়ার রয়েসে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েসে।

এই সবিটির মধ্যে দেখতে পাচ্চি যে একটি জায়গার মধ্যে অনেকগুলা গরু রাখা রয়েসে।

আর মদ্যে একটি চৌকিখাট রয়েসে যার উপর সুন্দর করে বিসনা গুসানো রয়েসে।

একটি টেবিল রয়েসে টেবিলের ওপর একটি কম্পিউটার রাখা আসে একটি প্রিন্টারও রয়েসে।

রাস্তার মধ্যে অনেকজন ব্যক্তিও আসা যাওয়া করছেন।

রাস্তার উপরের দিয়ে অনেকগুলা বিদ্যুতের তার প্রবাহিত হচ্ছে।

ঘরঠির মদ্যে অনেকগুলা বস্তু রাখা রয়েসে যেঠি দিয়ে জিম করা হয়।

প্যাকেটটিতে লেখা রয়েসে ম্যাক বলে।

দোকানের ভেতর লাগানো রয়েছে একটি ট্রিবি ।

সাইড -এ একটি ডাস্টবিন -ও রয়েসে অনেকগুলা বস্তু ঝুলিয়ে রাখা রয়েসে।

একটি জনের পিসনে একটি ট্যান্ট লাগানো রয়েসে।

ডাস্টারসেট একটো কড়াই ঠিবি --

বিল্ডিংটির সামনে অনেকগুলা ছোটো ছোটো ফুল লাগানো রয়েছে।

একজন ইমাম দাঁড়িয়ে রয়েসেন আরেকজনের সাথে গল্প করতেসেন।

নদীটি বর্তমান জলে পরিপূর্ণ অবস্থায় রয়েসে সাইডের দিকে অনেকগুলা গাছও দেখা যাচ্ছে।

দোকানের সামনে একটি কম্পিউটারও দেখতে পাচ্ছি দোকানের ভিতর অনেক--

একটি রাস্তার দোনো ধারে কাপড়ের স্কিন লাগানো রয়েসে।

উপরের দিক থেকে সুন্দর কলে ফুলের জুড়ি লাগানো রয়েছে নীচে একটি লাল রংয়ের ফ্ল্যাটও রয়েছে।

এই অনুষ্ঠানের মদ্যে অনেকজন পুরুষ এবং মহিলা ইয়োগা করতেসেন।

সামনে অনেকজন মানুষ রয়েসেন এবং একটি জিনিস সুন্দর করে সাজিয়ে আনা হচ্ছে লাইটিং করে।

উপরের দিক থেকে অনেকগুলা চিপসও ঝুলিয়ে রাখা হয়েছে উপরের দিক থে--

রাস্তার বিতরে বড় একটি বিল্ডিং রয়েসে।

রুমটির নীচের দিকে টাইস লাগানো।

এই সবিটিতে দ্যাখতে পাচ্ছি যে একটি টেন্ট লাগানো রয়েসে।

টেন্টের ভিতর কোনো মানুষ নেই বাহিরে একটি টেবিল রয়েসে প্লাস্টিকের।

আর এদিক বেড়া রয়েসে লোহার।

দোকানটির বাহিরে উপরের দিক থেকে ঝুলানো রয়েসে অনেকগুলা চিপস ।

রুমটির মদ্যে একটি লাল রঙের চেয়ার রাখা রয়েসে।

অনেকগুলা চেয়ার এবং টেবিল সুন্দর করে সাজানো রয়েছে।

চেয়ার এবং টেবিল -গুলা আধুনিক ডিজাইন -এর সামোনে বড় একটি খুঁটি রয়েছে।

সাইডের দেওয়ালে কি যেন রয়েসে ওয়ালপেপার লাগানো উপরের দিক থেকে লাইটের আলো আসতেসে।

বিল্ডিংটির উপর পোস্টার লাগানো রয়েসে সেটি দেখে মনে হচ্ছে এটি একটি ডাকগর ।

ডাকঘরটির চারিদিকে লোহার জালি দিয়ে বেড়া রয়েসে উপরের দিকে অনেকগুলা গাসপালাও দেখা যাচ্ছে।

ছাদের নিচে দেওয়া রয়েছে এক এক রঙের ফ্ল্যাট সামোনে একটি জলের বোতলও দেখা যাচ্ছে।

টাওয়ারের সাইডে অনেকগুলা কি যেন ঘর রয়েছে ছোট ছোট।

বিল্ডিংয়ের উপরে একটি সিন্টেক্সও দেখা যাচ্ছে সাইডে আরো একটি বিল্ডিং রয়েছে যেটি দেখে অত্যন্ত সুন্দর লাগছে।

সামোনে একটি বিল্ডিং আর অনেকগুলা ঘর দেখা যাচ্ছে সাদা রংয়ের।